ভ্যান দেখা যাচ্ছে ভ্যানের পেছনে একটা লোক।

লেখা আছে এস ফুয়েল টু সেভ ।

একজন ব্যক্তি সাইকেল চড়ে আসছে।

একটা দোকানে অনেকগুলি কাঠের শিল্পী কলা দেখা যাচ্ছে।

স্কুল রয়েছে যার নাম কোবরা কামার হায়ার সেকেন্ডারি ।

এবং আশপাশটা খুব সুন্দর এবং ক্লিন লাগছে।

সিপাহিজালা ডিস্ট্রিকের এই --

কলেজ এটা এম_বি_বি কলেজ ।

অনেক গ্রীন কালার --

এটা মনে হচ্ছে পোস্টার থেকে এটা।